টুনা মাছে আমাকে দেখুন সেই সুন্দর মুখোপাধ্যায় হয়ে আমাকে এই যে আমি এখানে টা হয়ে আমি বাঁশের পা নাহি কোন ঠেলে-ঠুলে তারপর নিচের জামা-জুতোয় ভেতরে আমি এই বঙ্গবন্ধুর মত সমাধি এবং পায়ের পক্ষ দিয়ে ইঁদুরের মতো একটা গর্ত পুঁতে অধিবসইছি মরণ ঔষুধে আমি কিছু সন্দেহের ঢোলের দ্বারাই অসংখ্য আচের বিলি বাঁকে এখনো তিনি ফিরে আসেন ভাই তখন আবার আশে-পাশে কোন কেউ যদি একটি রাত রাখাল নামক একজন একটি গান দেখালো। গাঁ ঘাটের পায়রা, হ্যাঁ ওই একই মাথার পেছনের দিকটায় একটা ছিপ চেপে ধ~ দারিয়ে আছি। আমার দূর

আহ সে দাঁড়িয়ে আছে তুল্লা গাঁয়ের মুখে, খেয়ে আছি তারা আমার হাতে দিচ্ছেন কিন্তু লাভ ছিল না তার কর্মপন্থা উম যে হামার যেকোন স্থানে আমাকে চলে যাতে লাগবে, আলাদা করেছে না যাওয়ার ভয়ে মশারি তবে খুব ব্যবহার নয় যে এ চোখে লাগে কালো খুব কম কালো নয় যে মাথা খুয়ালে, ফাঁকা হয়ে চৌকাঠ ভোরে এসেছে অযথা বলেনি টেকো মানুষগুলো কেউ কেউ দেখছে তা। আমার চোখ বড় নয় আভা ধারিয়া আছি কেউ কি আমাকে দিতে চোখে দিচ্ছেন নাকি বিপ্লবময় বিয়ের পরে আমার মতে মজার ঘটনা ঘটেছিলো, কনকের ময়ুলি এক দুর্গ বাজারের ব্যাগ নিয়ে গেছিলাম জিনিসপত্র bag এ যাবে সে কারণে জমিমানস্কায় কাপড় পর্যন্ত লাগল পাচ্ছিলো না, তাই বেরিয়ে তিনি আমার বৌকে জিজ্ঞেস করলেন বাসার কাছে একটা শ~ অসভ্য খুবই ইয়ে তবুও আমি এই যে, তিনি এই কথা বলেছেন তাহলেই number পালন ছিল যে অনেকগুলো ভিন্ন মত আর দুই নাম্বার কাহারো হাদি শশুড়বাড়ির দিক ঠা আমাদের তো অনেক বেশি একটু পয়সার অভাব নেই market এর কথা বলেছে জমিদারকে আমার নাম বোলো গে। জিরোয় আমার শশুর বাড়ির মশাইয়ের লোকেরা যখন new market থেকে কেনা আহ তখনো আমাদের দোকানি হবে কিন্তু এই new market এর প্রস্তাবটা এখনো মারাত্মক ভুল হয়েছিল কারণ এর ফলে আমার নানা ঘটনাটি বোধয় জীবনীগুলো কেটে ঢুকল কোন ঝামেলায়। দোকান পয়সা দেখে আমাকে হম ও মুগদ্ধ হয়ে গেল যে এ কোন দোকানের সামনে দাঁড়ায়, তারপর সব bus গুলিকে

বিহুন চোখ আর guard of honor দেওয়ার সময় soldier এর মত হাটতেই তার হাঁটার ভঙ্গি আমি দূর থেকে দেখতে লাগলাম। আর বোসে ঝামেলার হাঁটার~ ঘাটে লোকজনের ভীড় ঠেলে হেটে যাচ্ছেন মাঝে মাঝে সে তার পথে আমি তার সঙ্গে আছি ভেবে কিন্তু সুপ্ত আছি কি না তা সে লক্ষ্য করল না। এভাবে বেশ কিছুদূর যাওয়ার পর সে দেখে একটা জিনিস দেখে পৌত্রিত। আমাকে দেখানোর জন্য মুখ ফিরিয়ে দাঁড়িয়ে পড়ল। চারিদিকে চেয়ে, আকুল হয়ে ভুলতে লাগল আমাকে তখনি খাজা পড়ার একটা লোক আনিয়ে শোনাতে পারা হলো উনাকে যে গোলকধাঁধার মধ্যে গুটি কড়িগুলো আছে। তার মধ্যে যেটা আমার সামনে ছিল আমি তার মধ্যে ঢুকে গেলাম । একবার মফসের মেয়েটা যেমন সে আমাকে দেখা করেছিলো না, তেমনি বুঝুক মজা। আমি এখন খনিকে হাসলাম ও মুকুল মিলে দেখলাম আমার বউটা কালনা মুখে চারদিকে চাইতে চাইতে ফিরিয়া আসি যে দ্রুত পায়ে কষ্ট একটু হলেও ওর মুখ থেকে তবু আমার একটু খেলিয়ে নিজ ধারা দেব বলে আমি গলির মধ্যে ঢুকে গেলাম। আর ও দিশে হারার মত এদিক ওদিক অনেকবার হাঁটল। এ গলি সে গলি খুঁজতে লাগল আমাকে। আমি ওকে চোখে চোখেই রাখছিলাম একসময় বুঝতে পারলাম যে এবার আমাকে না পেয়ে ও কেঁদে ফেলবে। এমন করুণ হয়ে গেছে ওর মুখ। কচি চোখ দুটো ছলছল আর লাল হয়ে গিয়েছে। তাই একসময় ও সে বগিতে হেটে যাচ্ছি আমি পা চালিয়ে ওমনি পথের গিয়ে দেখি গলি ও উল্টো দিকে খুব সতর্ক হাসি মুখে মুখ করে দাঁড়িয়ে রইল বিপরীত দিক থেকে হেঁটে এল ঠিক মুখোমুখি দেখা হলো আমাদের। এমনকি ও আমাকে একটু দূরত্বের ভেতর দিয়ে হেটে গেলো তবুও আমাকে চিনতে পারল না। খুব অবাক হলাম আমি। ও কি আমাকে দেখেনি? আমি দেখিনি, ঠিক তেমনি উল্টো দিক থেকে হেটে চারদিকে লক্ষ্য করল ও করল কিন্তু আবার হামকে পেরিয়েও গেল। এমনি বুঝি পেরিয়ে গিয়ে একবার পিছন ফিরলেও দেখলাম না। এরকম কয়েকবার আমাদের দেখা হলো ও কয়েকবার চা এর দোকানের সামনে কখনো ফলের দোকানে কিংবা ফুকুলের দোকানের সামনে কখনোই বা ওই চিনতে পারল না। আমাকে খুঁজতে খুঁজতে আমাকে পেরিয়ে গেলো। তখন আমি ভাবলাম মকম সের unit টা খুব ঘোরেল। আমি ইচ্ছা করে লুবরি খেলাম। বুঝতে পেয়ে এখন ইচ্ছা করে চিনতে চায় নি বা চাইছে না কিন্তু লোকের কারণ- ক্রমের কোন অনুষ্ঠান দেখে সে থাকা সত্ত্বেও মনেমনে হচ্ছিলো না। তবুও আমি উঠে এসে তার ঘরের দোকানের সামনে রাস্তা আটকাতে দাঁড়িয়ে গেলাম। বললাম- এই যে উড়ে এলো বেশি কিছু দেখে ঠেনকে তারপর ভীষণ জোরে শ্বাস পেরিয়ে গেলো বের হতে এসে বললো তুমি তুমি কোথায় ছেড়ে পড়লে, আমি তো তোমাকে সোজাসুজি এসে তখন আমার মনে হলো ও সত্যি কথাই বলছে । বাসায় খেলার সময় ওকে আমি বলতাম যে- ওর খেলার সময় আমি বারবার ওকে দি সুযোগ দিয়ে ও সামনে দাঁড়িয়ে ছিল। আমি ওর ওর কথা বিশ্বাস করলাম না কিন্তু আমি বারবার বোলাতে ও খুব অবাক হযে পড়লো সত্যিই তার এরম ব্যাপার বিপদজনক। বেঁধে ঘুমায় conductor এখানে ওখানে। আমি যা দেখি তা দেখবেন। আমিন মামা চশমাটা সামনে নিয়ে না আমি নামাজের আগেই conductor বাক্স ছাড়া ঘন্টি দিয়ে দিলে এবার আটকে গেল। আর হাওয়ায় ছাপ পড়া ছোবলাটা কন্নের মতন চেওড়াটার দিকে বেকিয়ে তাই বললো যে কেউ আমাকে লক্ষ্য করে রাস্তাঘাটে উপরি হওয়া আর রড দিয়ে মাথা খাওয়া আদরে আদরে গা ঘেঁষা কোলে, গরমটা খুব এখন এই রাত পথে হেঁটে যেতেই আমাদের বেশ একটা গসিম এই দেখে আমি পা হাত বাড়াতে দিশেহারা এখন চলন্ত গাড়ি আর গাড়িতে প্রায় traffic police কোথাও নেই আর একটু নিয়ে যেত। যে lift দাঁড়িয়ে উপরে উঠছি এই lift এর বয়স একশো বছরের পুরোনো। চারিদিকে ঘিরে ঠিক এখনকার খোলামেলা খাঁচার মতো মাঝে মাঝে একটু কাপে। আর খুব ধীরে ধীরে ওঠে। গত তেরো বছর ধরে আমি এই এই তেরো বছর সপ্তাহে ছ-দিন অলিভ পরিমান সড়ক ও বলেছে। বলে ভাই রামচ তুমি আমার

কোনরকম আমি অনেক ছিলাম না। আমি চিরকাল সেই ছেলেগুলোর আমার চাকরি bank এ দু তলায় আমার office আমি এমন অন্যান্য উঠেছিলাম দশ বছর ধরে আমি বসি cash cashier খুব চটপটে টাকা গুনতে পারি, হিসেবেও খুব পাকা তাই cash থেকে অন্য কোথাও দেওয়া হয় না, হলেও আগে ফিরিয়ে আনা হয় দশ বছর ধরে মধ্য দিয়ে cash এর কাজ করি। কোন payment কখনো review হয় না। মুগ্ধ মনে উম টাকা

হম আচ্ছা নিশ্চই আপনাকে এই বিষয়ে আহ সাহায্য করা হবে আহ আপনি কি ধরণের job এর কথা বলছেন মানে কোনো private sector বা আহ goverment job এর জন্য preparation

কোন দিকে করবো SSC এর জন্য preparation নেব বা WBCS বা others যে sector গুলো রয়েছে সেগুলো আগে থেকে মানে decide করে নিতে হবে সেই হিসাবে আমি preparation নেব কারন এখন ওয়েস্ট বেঙ্গলের যা মানে এখানকার যা job opportunities বা লেখাপড়া যা educational যে খরচা সেক্ষেত্রে এটা আগে থেকে mind setup করে রাখলে সুবিধা হবে

সেক্ষেত্রে আহ এখন আহ যেটুকু আমাদের ধারণা ওয়েস্ট বেঙ্গলের যে private sector এ দুটো ক্ষেত্রেই খুবিই আহ মানে job opportunity খুবিই কম

একদম এবং আমাদের এখান থেকেও যারা মানে passout করছে তারাও ভাবছে যে বাইরে যেহেতু oppurtunaity অনেক বেশি এখানকার তুলনায় এবং pay scale যেটা সেটাও অনেকটা বেশি তো তারাও choose করছে যে বাইরে গিয়ে যদি পড়লে মানে সুযোগ সুবিধাও বেশি এবং সেক্ষেত্রে যে যে কারণে job করা আর কি financial দিকটাও মানে ওইদিকে বেশি secure তো সেক্ষেত্রে ধরতে গেলে একমাত্র যদি আমাকে এখানে থেকেই পড়তে হয় সেরকম ভাবে preparation নিতে হবে যাতে আমি higher rank এর জন্যে apply করতে পারি শুধু apply নয়

একদম যেখানে আমার খাটনিটা মানে এবং পয়সা দুটোই যাতে নষ্ট না হয় তাই না কারণ যেকোনো একটা professional course করতে গেলেও যে পরিমান একটা আহ আগেই যে টাকার একটা অংক থাকে সুতরাং সেটা যেন কোনরকমই waste না হয় সেক্ষেত্রেও মানে আগে থেকে তালে আমাকে mind setup করতে হবে যে আমি এখানের থেকেই করবো তালে আমাকে তার জন্য পেছনে কি কি আহ খরচা আছে সময় কতটা দিতে হবে এবং সেটা শুধু আমার কিছুর জন্য না আমার পরিবারও যাতে বহন করতে পারে কারণ প্রথমেই আমি যদি একটা কোথাও ভর্তি হয়ে গেলাম এখন তো semester wise আহ টাকা পয়সা গুলো দিতে হয় সেক্ষেত্রে ধরো আমি প্রথম দুটো দিয়ে দিলাম তারপর আমি গিয়ে দেখছি যে হচ্ছে না সেক্ষেত্রে করতে না পারি তো সেক্ষেত্রে কি হবে পুরোটাই আমার নষ্ট হবে সেইজন্য আগে থেকে যদি আমি mind setup করে নি যে না আমি এইটা করবো এবং এখান থেকে আমার এই সুযোগ সুবিধা গুলো আমি পাবো এবং আমার মনে হয় তালে সেটা প্রথম দিক থেকেই একভাবে ঐভাবে try করা উচিত যাতে আমাকে অন্য কোথাও মাথা না দিতে হয়

সেটা depend করছে আমার উহ যোগ্যতা কতটা আছে এবং আমার আমি কতটা capable একটা আহ সেরকম ভালো কারণ এখনকার যা বর্তমান পরিস্থিতি সেক্ষেত্রে মানে একটা পরিবারকে সঠিক ভাবে চালানোর জন্য অনেকটা বেশি এবং আমার যে~যেটা মনে হয় যে আহ পরিবারের একজন যদি উপার্জন করে বাকি ধরো চারজনের আহ পরিবার সেক্ষেত্রে যদি একজন উপার্জন করছে আর বাদ বাকি তিনজন বসে সেটা কিন্তু চালানো টা খুবই মুশকিল খুবই মানে সমস্যা সেক্ষেত্রে যদি পরিবারে যদি অন্তত দুজন তিনজন উপার্জন শিল থাকে সেক্ষেত্রে অনেকটা সুবিধা হয় কারণ যে পরিমাণে জিনিসের দাম এবং আহ পরবর্তি কালে সেগুলো বৃদ্ধিই পাবে কমার তো কোনো সুযোগ নেই লেগে রয়েছে একদম সুতরাং সেক্ষেত্রে আহ মানে ওইভাবে যে আমি কতোটা আমি একটা একাই আমার পরিবারকে যদি নিয়ে এগিয়ে যেতে চাই সেক্ষেত্রে ওটা অনেকটাই difficult হবে কারণ যতটাই অ্যায় হবে তার ব্যয় ও তো সেরকমই হবে সেক্ষেত্রে পরিবারে যদি দু তিনজন থাকে যারা আহ সবাই নিজেরা নিজেদের নির্ভরশীল সেক্ষেত্রে বরং সুবিধা আরো বেশি হয় এবং আহ

সেটাই ওই হয়েছ কথা

সেইটা হয়েছে এখন বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে কারণ আহ বাইরে গিয়ে একটা থাকা আহ সেখানে জেরকম আহ খরচটাও বেশি এবং না দুটো তো রয়েইছে সূযোগ সুবিধাও বেশী পাওয়া যাচ্ছে কারণ এখানে যেহেতু এখন সম্ভাবনা খুবিই কম এক তো private sector খুব কমে যাচ্ছে দ্রুত এবং সরকারি যে government যে হ্যাঁ সেখানে sit জতোগুল তার মানে কয়েকশো গুন বেশি পার্থি তাই না সুতরাং উহ competition টাও সেই level এই খুবই বেশি এবং বাইরে যারা বাইরে যেতে চাইছে তারা ভাবছে যে আমার আহ এক তো pay scale অনেকই ভালো সেক্ষেত্রে আর মানে সূযোগ সুবিধাও বেশি সুতরাং লোকে কেনো এখানে পড়ে থাকবে তাই না তারা মনে করছে যে বাইরে গেলে আমার অনেক সুযোগ সুবিধা রয়েছে এবং ভবিষ্যতে ওখান থেকে আমার উহ growth টাও বেশীই হবে সেক্ষেত্রে সবাই prefer করছে এবার ~এবার এরমধ্যেও ইয়ে আছে সবাই তো আর বাইরে সবছন্ধ বোধ করেনা সেক্ষেত্রে যারা একদম সেক্ষেত্রে অনেকেই ভাবে যে না আমি আমার পরিবারের সাথেই থাকছি হ্যাঁ কারণ আমাদের মত মধ্যবিত্ত family তে আহ খুব একটা বাইরে আহ এমন নয় যে সবাই schooling করেছে বাইরে boarding এ থেকেই সুতরাং অভ্যেস টাও সবার থাকে না বাইরে গিয়ে থাকা তো সেই না সুতরাং যারা যাচ্ছে তারা খুবই মানে অসহায় হয়ে যেতে হচ্ছে কারণ এখানে সম্ভাবনা এখন খুবই কম কমে যাচ্ছে দিন দিন মানে সেরকম ভাবে নতুন কোনো উহ project তো আসছেনা যেটা আমাদের এখানে place করে তার উহ শুরু হবে আর কি সুতরাং সবাই prefer করছে তালে বাইরেই যখন পড়তে হবে তালে বাইরেই যাও ~যাওয়া টা better লাভ নেই এখন তো maximum আহ শুধু চাকরির জন্য না যেমন শিক্ষার জন্যও অনেকে সেটাই prefer করছে কারণ এখানে সংখ্যা এও অনেক কম Government এর যে school বা college সেখানে sit ও অনেক কম এবং সবার পক্ষে তো সম্ভব নই যে আহ অনেক private এ গিয়ে

কোনো technical কিছু নিয়ে পড়াশোনা করতে গেলেও লোকে এখন সেটাই ভাবছে যে না যাতে বাইরে থেকেই করা যাক সেটা depend করছে private sector মানেই একটা সেতো বেপার থাকবেই কারণ ওখানে আহ কাজের মূল্যায়ন টাই বেশী কারণ ওটা তো আর কোনো স্থায়ী কিছু নয় যে আমি একবার ঢুকে গেলাম মানেই আমার life টা একদম secure কেউ আমাকে বার করতে পারবেনা এরকম তো কোনো বেপার নয় ওখানে কাজের মানের ওপরই তো আহ যে কোনো জিনিস মানে পরবর্তীকালে কোনো higher position এ যাওয়া থেকে শুরু করে আর পুরোটাই competition সুতরাং সেটা তো একটা একদম কিন্তু সরকারি চাকরি যেরোকোম একটা স্থিরতা আছে যে না চলো একবার হয়ে গেছে মানে আমার

তাই আমার secure হয়ে যাবে future বা আমর family হ্যাঁ চেষ্টা করবে কারণ যতই হোক government job কিন্তু তা বলে যে private sector ও খারাপ তা নয় কারণ private sector এও অনেকরকম regignation আছে হ্যাঁ এখন সব সুবিধাই আছে private sector এও PFESI থেকে শুরু করে সবই সুবিধা দিচ্ছে এবং সে~সেসব ও রয়েছে যে ঘরে বাড়ি থেকে cab এর সুবিধা টা

হ্যাঁ সেটাও রয়েছে এখন কোনো employee যদি চায় সে আরো বেশী আহ সময় দিয়ে আরো বেশী কিছু উপার্জন করতে সেক্ষেত্রে তেও private sector গুলো তেও এই সুবিধা গুলো করে দিয়েছে এবং অনেক private sector আছে যেগুলো government আহ job এর মতই মানে পুরো অনেক বেশী সুবিধা দেই মানে শুধু employee র আহ Insurance দেই তার family member সে যাকে যাকে include করাবে তারাও insurance পাচ্ছে সুতরাং অনেক রকমই সুবিধা আছে হ্যাঁ holiday trip রয়েছে travel allowance থাকে নানান রকমের আহ তারপর অনেক রকম এখন যেটা শুরু হয়েছে ইদানিং কালে অনেক কিছু আহ

তাদেরও একটা আলাদা ভাবে দেওয়া হচ্ছে সূযোগ সুবিধা এটা সবার নিজ্জসো ব্যাক্তিগত আহ প ~পছন্দ অপছন্দ থেকে থাকে কারন যারা basically government job করে তারা একটা routine এ বাধা থাকে যে দশটা পাঁচটা র duty বা আমার এইভাবে সোম থেকে শনি সুতরাং তাদের গিয়ে হয় কি পরে গিয়ে যখন retirement এর পর আহ দেখা যাই তারা মানে বেশি আহ একা হয়ে পরে মানে তাদের একটা সারাজীবন মানে এতবছরের একটা routine এ বাধা নিয়ম সুতরাং তারাও চাই involve হতে যে retirement এর পর কোনো অন্য কোথাও গিয়ে

কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যারা বরাবর government job করে আসে তাদের ক্ষেত্রে private sector এ গিয়ে কাজ করাটা একটু চাপ হয়ে যায়

কোথাও involve হয় না এবার অনেকের থাকে কি যাদের already ব্যাবসা রয়েছে সেখানে হয়ত সে গিয়ে আবার জুক্ত হতে পারে যে চলো এখন আমার হাতে অনেক সময় আছে যেহেতু আহ সে retired person তো সে নিজস্ব ব্যাবসা যদি থেকে থাকে আগে থেকে সেটাও করতে পারে অনেকে নানারকম আহ যে সামাজিক কাজকর্ম সেখানেও যুক্ত হয় যাতে সময়টা সেইভাবে উপযুক্ত ভাবে কাজে লাগানো যাই বিভিন্ন ধরনের মানুষের ব্যাক্তিগত বেপার আহ যে সবার একটা অপছনদ পছন্দর বেপার থাকে আবার অনেকে ভাবে আবার সারাজীবন আহ একটা routine এ কাজ করে এবার একটু family time spend করবে তো সেক্ষেত্রে তারা plan ও করে সেইভাবে যাতে পরবর্তীকালটা পুরোটাই পরিবারের সাথে সে সময় কাটাতে পারে তাই না

Job opportunities অনেক অনেক কম তো সেখানে competition টা তো বেড়ে যাচ্ছে এবং এটাই কেউ কেউ মানসিক ভাবে নিয়ে নিচ্ছে তাদের ক্ষেত্রেই সমস্যার সুম্মুখিন হতে হচ্ছে সেটাই এবং এখন অনেকের মানসিকতা আছে যারা মানে আগে থেকেই আহ ভেবে নেই যে আমি সরকারি চাকরিই করবো private sector এ আমি চাকরি কাজ করবো না। তাদের ক্ষেত্রে আরো বেশী সমস্যা হয় কারণ তারা একদম ধরেই নিয়েছে তারা সরকার করলে তারা সরকারি চাকরিই করবে সরকারি চাকরির এখন opportunity সেরকম যদি আমার যোগ্যতা থাকে সেক্ষেত্রে যেগুলো higher level এর কোনো position সেখানে competition টা অনেকটা কম কিন্তু সামান্য তম যোগ্যতা নিয়ে যদি আমী যায় সেক্ষেত্রে এতটাই competition যেখানে অনিশ্চথিওটার চাপ মাত্রায় বেশী হ্যাঁ নিশ্চই আহ প্রথমে তো আমি একদম যদি আগে থেকে mind set-up করে নি যে না আমাকে high কোনো level এই আমি ঢুকবো সেক্ষেত্রে কি হবে আহ আমার মতে মনে হয় প্রথম থেকে try করে যদি আমার পেয়ে গেলাম ঢুকে পরে আমি আরও higher studies করি করতে করতে তো আমার try তো করতেই হবে কারন সবারই উদ্দেশ্য থাকবে উপড়ে ওঠা তো সেটা private sector হোক আর government job ই হোক দুটো ক্ষেত্রেই হ্যাঁ আমার জ্ঞান টাকে তো আমি বাড়াতেই পারি না সেটা তো কোথাও থেমে যাওয়ার কোনো কারন নেই যদি আমার মধ্যে সে খিদে টা থাকে তালে সেটা দুটা continue করে একসাথে কারণ একটা সময়ের পর তো

আগে নিজের টা আমাকে নিজেই করতে হবে সেই mentality নিয়ে করলে তবে আগে থেকে preparation টা যদি ভালো হয় তালে ওটা পরবর্তীকালে গিয়ে কাজে লাগবে হ্যাঁ নিশ্চই যে আহ যে যে field এ যার দক্ষতা রয়েছে সেইভাবে এগোলেই better এমন নই যে আমাকে আহ চাকরিই করতে হবে যেমন এখন অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা আহ নাচের school আহ গানের জগতে সে~সেই field এ গিয়েও আহ অনেক রকম সুযোগ সুবিধা তো এখন কার দিনেও ওটাও অনেকটা প্রবল তো সে সেইভাবে try করতেই পারে বসে না থেকে বা আমার প্রতিভা টাকে আমি নষ্ট না করে যদি আমি সেই পথ ধরেই এগোই যে না এটা নিয়েই আমি কিছু একটা করবো কারন ভালোবেসে যেটা তো সেটাই করবো আমি ভালোবেসে করবো যে না এটার প্রতি আমার আছে সেটা আমি সেই ভেবেই করবো সেটাও করা যেতে পারে

ব্যাবসা করা বলতে ওটা হ্যাঁ ওটা একটা family ground থেকেও হয় যে পরিবার উহ যে ব্যবসার একটা প্রচলন আছে সেখানকার ছেলে মেয়েদের প্রতি সেটা একটা আহ effect হয় যে সে ছোট বেলা থেকেই দেখে আসছে তার বাড়িতে যেকোনোই একটা কোনো ব্যাবসার প্রচলন আছে কিন্তু maximum যারা আহ

হ্যাঁ একটা বাঁধা ধরা time এর মধ্যে সে আহ বেরোচ্ছে আসছে সতুরাং এটা একটা ওই টা ছোট বেলা থেকে হয়ে যায় সেক্ষেত্রেও বেতিক্রম আছে এমন নেই যে আহ যার পরিবারের সবাই কোনো কোথাও যেকোনো জায়গায় job করছে তার ছেলে মেয়ে রাও সেটাই করবে সেক্ষেত্রেও দেখা গেছে পরবর্তীকলে তারা ব্যাবসায় ভালো আহ উন্নতি করেছে বা প্রটিভত্ত গড়েছে সেটাও কোনো কথা নয় মানে এটা বেতিক্রম তো দুইদিকেই থাকে কিন্তু আমার আমাদের মনে হয় যে এটা হয়ে থাকে যে family তে দেখছি ছোট বেলা থেকে যে একটা ব্যাবসায় প্রচলণ রয়েছে বাবা কাকা দাদু সবাই একই এ করছে সেক্ষেত্রে মনে হয় ছেলে মেয়েদের প্রতি সেটা একটা হয় যে না আমি বড়ো হয়ে তালে ওটাই continue করব আবার সেক্ষেত্রে বেতিক্রম ও হয়েছে যে না আমি ব্যাবসা করবো না আমি চাকরি করবো বা আমি চাকরি করবনা আমি ব্যাবসা করবো নিজের মত স্বাধীন

হ্যাঁ সেটা তো হয়েই থাকে যখন আমরা~দের দেখা যাই যে মানে আহ যখন আমরা stream choose করি পড়াশোনা করছি তখন তো মানে বাবা মায়ের আহ এরকম মতামত টাই বেশি করে চাপিয়ে দেওয়া হয় না এটা নিয়ে পড় তালে future এ তুমি এটা করতে পারবে ওটা নিয়ে পর তাহলে তোমার ভবিষ্যৎ কারন আমরা তো আর জ্ঞান টা দেখি না আমরা দেখি পরবর্তীকালে ওটা আমার কি কাজে লাগবে তাইনা এবার actually আবার পরবর্তীকলে ওটা আমাকে কি দেবে সেই হিসেবে আমাকে প্রথম থেকেই choose করে নিতে হয় সেটা আমার পছন্দ হোক বা না হোক আমরা কারণ সেই বয়সে তো আর সেইটা বুদ্ধি থাকে না যে না এটা আমি ভালোবাসছি না বা এটা আমি করতে পারবো না তখন পরিবারে যারা বড় থাকে গুরুজন থাকে তারা যেইভাবে বলা হয় সেইটাই follow করা হয় একদম না একটা সময় পর্যন্ত তো পরিবার থেকেই করবে কিন্তু তার পরবর্তীকালে গিয়ে তো সেটা নিজেদেকেরই নিজেদেরই করতে হবে কারণ সেটা সম্ভব ও নই আজকে আহ আমি কোথাও job করতে গেলে নিশ্চই আমাকেই interview process যা হয় যাই থাকুক ওটা আমাকেই follow করতে হবে আমার বাড়ির লোক তো সেটা করে দিতে পারেনা তারা আমাদের রাস্তা হয়তো দেখাতে পারে যে এটাতে করো এটার থেকে এটা এটা এটা তাও একটা বয়স পর্যন্ত তারপরে গিয়ে তো decision সেটা নিজেকেই নিতে হবে না যে আমার আমি কোন দিকে যাবো কোনটা করলে আমার কি সুবিধা হবে সেক্ষেত্রে বাবা মায়ের থেকে আমরা পরামর্শ করতে পারি but সিদ্ধান্ত তো নিজেকেই নিতে হবে সেক্ষত্রে বলতে গেলে তো মানে সরকারি চাকরি তো কোনো বেতিক্রম নেই কিন্তু সেটাও depend করছে সেই সময় বা যার উহ উপরেই এটা নির্ভর করছে সে কতটা effort দিতে পারবে তার কতটা capacity আছে শিক্ষাগত যোগ্যতা বা যেকোনো দিক সে যদি other কোনো পড়াশোনার বাইরেও গিয়ে করতে গেলেও খেলাধুলা বা কেউ নাচ গানে চাইলো যে না আমি এটা দিয়ে ভবিষৎতে কিছু একটা করবো সুতরাং সেগুলো সুম্পূর্ণ এইভাবে তো select করা যায়না যে এটাই highest বা এইটাই উচ্চ~উচ্চতম এটাই আমাকে করতে হবে ঐভাবে তো কিছু decide করা যায়না আগে থেকে সুতরাং কার কি ability রয়েছে সে কতটা এই বেপারে আহ তার জ্ঞান কি রকম রয়েছে সেই হিসাবে সে তার পরবর্তীকালে কি করবে সেটা নির্ভর করে সুতরাং ওইভাবে তো select করা দেওয়া যায়না যে এটাই করতে হবে যে এটাই সর্বোচ্চ

হ্যাঁ নিশ্চই কারণ savings এর mentality তো থাকা খুবিই ভালো কারণ আজকে যেটা আছি কালকে আহ কাল তো কেউ আমরা আগে থেকে decide করতে পারিনা সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হয় যে ভবিষৎতে যাতে কোনোরকম situation হোক যাতে আমি ভেঙে না পড়ি তো সেক্ষেত্রে যতটা উপার্জন করবো সে তার একটা percentage তো savings করা খুবিই দরকার কারন finance টা তো আমরা বাদ দিতে পারিনা সেইজন্যই এখন প্রত্যেকটা sector এই PF ESI এগুলো তো রয়েছেই যাতে ভবষ্যতে গিয়ে যে কোনরকম সমস্যার সুমুক্ষিন হয় যাতে প্রাথমিক টা আমরা সামলে নিতে পারি করতে পারি তো উপার্জনের সাথে সাথে মানে কিছু savings করাটা খুবই

সেটাও বিভিন্ন company বিভিন্ন রকম rules regulations এর ওপরই depend করে আহ বর্তমানে যে pay scale রয়েছে ওয়েস্ট বেঙ্গল এ সেটা খুব একটা মানে উপযুক্ত বলে মনে হয়না সেইজন্যেই এতো বাইরে যাওয়ার একটা প্রবনতা আজকাল কার ছেলে মেয়েদের মধ্যে বেশি কারন competition এতটাই যেখানে যে এই salary তে মানে এখানের থেকে বাইরে অনেক better সুযোগ সুবিধা পাচ্ছে বলেই তারা যাচ্ছে

সুযোগ সুবিধা বেশি রয়েছে না সেই কারণেই মানুষ আহ চাইছে ভালো কিছু করার একদম

ধন্যবাদ আগ্রা শহর সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিন আগ্রা আগ্রা ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের যমুনা নদীর তীরে অবস্থিত একটি শহর যাতে রাজধানী নয়া দিল্লি দক্ষিণ পূর্বের রাজ্যের রাজধানী Lucknow থেকে প্রায় দুইশো কিমি একশো চল্লিশ মাইল এবং তিনশো কিমি পশ্চিমে প্রায় one এক point ছয় মিলিয়ন জনসংখ্যার মধ্যে এছাড়াও আগ্রা উত্তরপ্রদেশের চতুর্থ সর্বাধিক জনবহুল শহর এবং ভারতের তেইশতম জনবহুল শহর ঐতিহাসিক কাল শুরু হয় আহ আলেকজান্ডার নদীর লোদির শাসন আমলের কিন্তু শহরের স স্বর্ণযুগ শুরু হয় মুঘলদের মাধ্যমে আগরা ভারতীয় উপমহাদেশে এটি ছিলেন প্রধানশহর এবং মুঘল সম্রাট বা বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর এবং শাহজাহানের অধীনে মোগল সাম্রাজ্যের রাজধানী ছিল মুঘল শাসনের তার অধীনে আগ্রা শিক্ষা ও শিল্প বা বাণিজ্য এবং ধার্মিক কেন্দ্র হয়ে ওঠে এবং আগ্রার দুর দুর্গ সিকান্দার এবং আগ্রার সবচেয়ে মূল্যবান স্মৃতিস্তম্ভ তাজমহল শাহজাহান তার প্রিয় রানী সমাধি হিসেবে তৈরি করেছিলেন আঠারোশ শতকের শেষের দিকে মুঘল সাম্রাজ্যের পতনের সাথে সাথে এই শহরটি একটি এটি রাজধা আহ ধারাবাহিকভাবে প্রথম মারাঠা মাঠারা মাঠারা দের এবং উপরে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির হাতে পরে স্বাধীনতার তার আগ্রা একটি শিল্প শহরে পরিণত হয় ফুস্ট ওয়ার্ড ফুটওয়ার্ড এবং চামড়া এবং অন্যান্য উত্ত উৎপাদনের সাথে এটি ক্রমাগত পর্যটন শিল্পের সাথে বিকশিত হয়েছে তাজমহল এবং আগ্রা ফোর্ট UNESCO বিশ্ব ঐতিহ্যবাহী স্থান শহরটি হালকা শীত গরম এবং শুষ্ক গ্রীষ্ম এবং বর্ষা ঋতু দ্বারা চিহ্নিত করা হয় এবং এর মোগলাই খাবারের জন্য বিখ্যাত আগ্রা দিল্লি এবং জয়পুরের সাথে golden tri~ triangle tu~ tourist sa~ circuit এর অন্তর্ভুক্ত এর এবং উত্তরপ্রদেশের heritage এ আজ লখনও এবং বারানষী সহ উত্তরপ্রদেশে একটি পর্যটন সা circuit আগ্রার নামকরণ হল কিভাবে আগ্রা নামটি বিভিন্ন বিভিন্ন বুত পত্তি দ্বারা ব্যাক্ষা ক করা হয়েছে যার সবকটি সত্যই সত্য নানি সর্বাধিক অনুমোদিত এটি হিন্দু হিন্দি শব্দ আগ যার অর্থ লবণ তান তাই এটার নাম দেওয়া হয়েছে কারণ এই অঞ্চলে মোট পাঁচটি ক্ষারীয় আছে এবং লবণ এখানে একবার বাষ্পীয় ভবন মাধ্যমে তৈরি হয়েছে

গোপীদের সাথে মি মিশে ছিলেন আগ্রাভান শব্দের অর্থ high group অঞ্চল। আগ্রা মোগল আমলের আকবর বাঁধ নামে পরিচিত ছিল এই নামটি সম্রাট শাহজাহান সম্রাট শাহজাহান তার পিতামহ আ আকবর কে দিয়েছিলেন সম্মানে অনুষ্ঠিত হয় আগ্রা শহরের ইতিহাস সম্পর্কে বলুন প্রাতঃ মোঘল যুগ আগ্রা দুটি ইতিহাস রয়েছে। পূর্বে বা বাম দিকে যমুনা নদীর তীরে প্রাচীন শহরগুলির মধ্যে একটি কৃষ্ণ এবং মহাভারতের কিংবদন্তি পনেরো শো চার থেকে পনেরো শো পাঁচ সালে সিকান্দার লোদী দ্বারা হারিয়ে যাওয়া এবং পুনরুদ্ধার করা হয়েছিল পনেরো শো আটান্ন সালে আকবর কীর্ত প্রতিষ্ঠ দ্বিতীয় আধুনিক শহর মুঘল দের সাথে সম্পর্কিত নদীর দা ডান তীরে নির্মিত এবং শহরে হিসেবে সারা বিশ্বে পরিচিত প্রাচীন আগ্রা কিছু নিদর্শন এখন বাকি আছে সামান্য ভারতে মুসলিম আক্রমণে আগে এটি